এই ছবিটি ই দেখে মনে হচ্ছে যে এই ছবিটি হচ্ছে তোমার হয়েছে এক খানে স্ত্রীর দোকানের ছবি | একটা ছেলে লাইন দিড় স্ত্রী একটা জামা কাপড়--

এই ছবিটি মনে হয়েছে এই ছবিগুলো আঁকিয়েছে | যে খোদাই করেছে হয়তো সে আগেকার যুগের সেই শিল্পকলা থেকে উঠে এসেছে | এ--

এই রংটা হচ্ছে উম খয়েরি রঙের মাটি দিয়ে তৈরি | যে রং হয় সেগগুলো দেখতে বেশি সুন্দর দেখতে |এবং পিছনে--

সেটা আমি হয়তো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে কিছুটা লোক আসছে কিছুটা যাচ্ছে। একটা দোকানে একটা লোক হয়তো কিছু কেনাবেচা করছে। একটা লোক ফোনে দাঁড়িয়ে আছে। আর দেখতে --

এই ছবিতে আমি দেখতে পাচ্ছি যে এ এটি হয়তো কোনো গাড়ি যে দাঁড়িয়ে আছে গাড়ি দেখতে পাচ্ছি আমি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে আছে অনেকগুলো গাড়ি আছে সে--

এই ছবিতে আমি দেখতে পাচ্ছি এটি হয়ত হসপিটাল -এর কোন রুম | রুম -এ রয়েছে দরজায় দরজার উপরে একটা লিল বোর্ড আছে| বোর্ডটায় কিছু হয়তো লেখানো--

দেখতে পাচ্ছি আমি অনেএএকগুলো থাম্বা বা থাম্বা আছে সেখানে অনেক রকম টিনের ছাল আছে ছালের ভিতর অনেক লোকসংখ্যা বসা জায়গা আছে আর ছেলেগুলো মাঠে খেলা--